একদম একদম ঐটা একদম ই ঠিক কথা সেই কারনেই তো যখন সরকার থেকে একটা ঘোষণার মত করছে যে আবার lockdown হতে পারে সেটা শুনেই তো সবার মনে একটা আতঙ্কের সৃষ্টি হয়ে গেছে না। আবার lockdown তাহলেতো এইবার বোধহয় না খেতে পেয়ে মরবো এই রকম ব্যাপার। but একটা জিনিস আমরা এতো দিন ধরে যেটা ভাবতাম but lockdown আসার পর থেকে সে জিনিসটা মানুষকে totally ভাবনার থেকে আলাদা করে দিয়েছে আমরা আগে কি জানতাম যখন আমরা ছোট ছিলাম আমাদের স্কুলে ফোন allowed ছিলও নাহ তখন normally class করতে হতো সবকিছু ডিজিটালের কন সুযোগ ছিলো নাহ lockdown পর থেকে work টা পুরপরি ডিজিটাল হয়ে গেলো স্কুল গুলোও হয়ে গেলো ঠিক আছে online classes কে জানতো বাড়িতে বসে কাজ করা হবে সব কিছু হবে এই একটা জিনিস না খুব বেশি benefit করেছে lockdown টাতে এইজন্য benefit সবাই পেয়েছে ঠিক আছে আজকে বাহিরে কোথাও যেতে হচ্ছে নাহ বাড়ি থেকে তুমি কাজ করো নিজের family member time দাও আর যার স্কুলে রয়েছে কলেজে রয়েছে তারাও বাড়ী থেকে পড়াশুনা করছে কোন কিছুই issue হচ্ছে নাহ নিজের family সাথে time কাটাতে পারছে সব কিছুই পারছে but একদিক থেকে যে আমরা helpful but অন্যদিক থেকে ততটাই কিন্তু কিছু আছে যারা পুরোপুরি ভোগান্তির মধ্যে যারা দিন আনে দিন খায় তাদের একটু ইস্যু হচ্ছে যারা বাহিরে নাহ গেলে তাদের কাজ হবে নাহ তাদের একটা issue হচ্ছে অনেকটা sector যেগুলো রয়েছে সেগুলো totally বন্ধ হওয়ার মুখে যেগুলো ছোট ছোট ফ্যাক্টরি রয়েছে সেই গুলো but সব জিনিসের মধ্যে একটা লাভ একটা ক্ষতি থাকে দুটোকে maintain করতে হয় but অনেকটা লাভ ও হচ্ছে অনেকটা ক্ষতিও হচ্ছে but তার মধ্যে এইযে ছোট ছোট আমাদের festivale গুলো রয়েছে সেগুলো আমরা enjoy করছি যতটা করতে পারছি ততটা করছি যতটা করার দরকার ততটা করতে পারছি নাহ শুধু কিছু rules এর জন্য একদম একদম তার মধ্যেও আমরা এক্টু আনন্দটা খুজে নেওয়ার চেষ্টা করি ওইটাই তো বললাম, যতটুকু পারি যেটুকু পারা যায় যেটুকু করা যায় যেটুক করা যাই সেটুকুই মানুষ সব সময় কি খোঁজে সুখ খোঁজে কোথায় সুখ পাবো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 আর যা কিছু চলছে এখন তার মধ্যেই খোঁজে নিতে হয় যতটা পারি, তো কালকে থেকে তো তোমার তো অনেক plane রয়েছে শুনলাম । তো চলো কালকে দিন টাকে ভালোভাবে কাটাও যাবো যদি তুমি সব কিছু ready করে রাখো তারপরে যদি পাই ছুটি পাই আগে দেখবো ছুটি পাচ্ছি কিনা বলবো যে ছুটি দেওয়ার জন্য যদি পাই তবে অবশ্যই যাবো তোমার নিমন্ত্রন তো অবশ্যই থাকলো । আরেহ পিঠে বলে কথা অন্য কিছু হলে এতোটা করতো নাহ ঠিক আছে দরকার নেই পিঠে বলে কথা বছরে একবার একদমই তাই কিন্তু এখন কিন্তু মকর সংক্রান্তি উপলক্ষে পিঠে পুলি এগুলো কিন্তু অনলাইনে ও এখন প্রচন্ড sell হচ্ছে এইটা কি লক্ষ করেছো। একটা জিনিস বলছি দেখো, কিছু কিছু একটা জিনিস আছে যেগুলো নাহ তুমি অনলাইনের মাধ্যমে তুমি নিতে চাইছো তার জিন তার একটা test ঠিক আছে একটা বাড়িতে বানানো দুটো কিন্তু totally অনেকটাই আলাদা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 খেতে খুব ইচ্ছা করে বানাতে এতো খাটনি বলে নাহ ঠিক বানানোর সাহস হয়না even পারি ও নাহ সেটা হচ্ছে চুষি পিঠে ঠিক আছে । সেটা আমি কি করেছিলাম last year আমি অনলাইনে order করেছিলাম যে ওটা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 যেরকম দুর্গা পূজাতে নাড়ুর কথা ঠিক আছে বা এই এখন পিঠা পুলির কথা এই গুলো নাহ seriously অনলাইনের থেকে কেনার থেকে বাড়ীতে বানানো ঠিক আছে ওর মধ্যে যে টেস্ট পাবে যে স্বাদটা পাবে তারপর থেকে কি একটা আনন্দ থাকে বাড়িতে বানানো হয় সবাই মিলে ঠিকাছে যে আনন্দটা উপভোগ করি সেটা কিন্তু তুমি সেটা পাবে না অনলাইন থেকে তো তুমি সবসময় পেয়ে যাবে but সে আনন্দটাকি পাবে পাবে না তুমি একদমই একদমই সেটাতো আমি সেটাই বলছি যে আমি মানে নিজেই face করেছি ব্যাপারটা ঠিক আছে সে কারনে আমি তোমাকে বলতে পারলাম যে সত্যি সত্যি অনলাইনে সব সময় সব কিছু ঠিক ভালো হয় নাহ even এই জিনিস গুলো এই জিনিস গুলোতো আমি কোনদিনই prepare করবো নাহ অনলাইন থেকে আমি বলবো হ্যাঁ যতটা খারাপ হোক ভালো হোক try করো নিজে ঠিক আছে ঐটা সব দিকে better, কারন এইগুলো একটা সময়ের জিনিস ঐজন্য তো এইবছর আর কোন রকম রিস্কই নেই নি যতদূর যাই হোক মানে বলে নাহ আপনা হাত জগন্নাথ এই রকম একটা ব্যাপার চলো নিজেই তৈরি করো । হ্যাঁ যা হবে দেখা যাবে খাবো তো সে নিজেরাই খাবো ঠিক আছে ভালো হোক খারাপ হোক নিজেরাই তো খাবো আর তো কেও খাচ্ছে নাহ । আজকে ভালো নাহ হলে ঠিক আছে next year আবার try করবো তখন ভালো হবে try করতে আর ক্ষতি নেই । একদম তাই একদম তাই আরে কোন নাহ কোন সময় তো scuccess পাবো তাইনা বলো ব্যাস হ্যাঁ আরেহ first time এ কে success হয় কেউ হয়েছে কি? নাহ সেটাইতো । try করে করেই তো scuccess অবশেষে মিলবে । ব্যাস আর যখন try করে করে scuccess পাবে তখন দেখবে আর failure হচ্ছো নাহ তখন তোমার হাতের খাবার সবাই নাম করবে হ্যাঁ সুমি বানিয়ে ছিলো দারুন । আবার তোমাকে request করবে আর একদিন খাওয়াও ।

অবশ্যই থাকবে কেনো থাকবে নাহ । যাক তাও শুনে ভালো লাগলো। আমি কিন্তু তোমার মত সত্যি কথা বলি নাহ সেজন্য ঠিক আছে তাও ভালো, আমি একটু অপ্রিয় সত্যিটা তো একটু বেশি বলি ফেলি, কি করবো বলো ছোট বেলাকার অভ্যেস দোষ। না না কিছু কিছু অভ্যাস change করতে হয় বড়ো হয়েছো change করে নাও ঠিক আছে তোমার কথা মতো change করার চেস্টা করবো ।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 এইযে বললাম কিছুক্ষন আগে চেষ্টা করতে করতেই সাফল্য পাওয়া যায় আমি চেষ্টা করবো নিশ্চই সাফল্য পাবো অনেক সময় কি হয় চেস্টা করতে করতে ঠিক আছে তুমি যদি একেবারে নিজের মন থেকে বলো যে হ্যাঁ আমি এইটা করবো মানি তুমি পারবে করতে, ওইখানে যদি তুমি চেষ্টাকে ডুকিয়ে দাও কি হবে বলো laziness আচ্ছা আজকে হবে নাহ তো কালকে হবে দেখা যাবে সে laziness টাকে হাটাও বলো হ্যা করবো নাহলে করবোনা আচ্ছা ঠিক আছে তাহলে করবোই বললাম । হ্যাঁ এইবার ঠিক আছে এই answer টা পারফেক্ট answer তা তোমাদের তোমাদের কি খবর বলো তুমি কালকে তার মানে কিছু রকম ভাবে কোন রকম ভাবে করতে পারবে নাহ । কিচ্ছু নাহ কালকে off আছে একটার সময় ঘুম থেকে উঠবো fresh হবো খাবো আবার ঘুমাবো ব্যাস শেষ। এইভাবে একটা day আসে তুমি কাটাবে, এতো ভালো একটা দিনকে। আরে এতো আরো ভালো একটা দিনকে আর এইযে ছয়টা দিন এতো সকালে উঠতে হচ্ছে সেটা, এই একটা দিন আমি যে দিনটাতে compromise করি নাহ ঘুমের সাথে কোন কিছু নাহ আমার আগে ঘুম তারপর যা কিছু আরেহ হবেই তো ঘুম আগে ঘুম, ঘুম ছাড়া আমি এখন কিচ্ছু ভাবিনা, সেইটা তোমাকে বললাম কবে যাব খেতে বল, খেয়ে আসবো ইসস যদি আমি তোমার মতো এই কথাটা বলতে পারতাম আবার যে দিন গুলো আবার কবে ফিরে পাবো বাচ্চা বড়ো হওয়া নাহ অব্দি ফিরে পাব নাহ মনে হয় ।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 তোমাকে সব কিছু সকাল সকাল উঠে সব কিছু ঘর সামলাতে হবে এখন আর পারবে নাহ। হ্যাঁ সেটাই যত দিন যাচ্ছে ততো আরো recponsibility বেড়ে যাচ্ছে, আরো বাড়বে wait করো আরো বাড়বে এইতো সবে start হয়েছে আরো বাড়বে একদম তাই তার মধ্যেও দেখা যাক আনন্দ খোজার চেষ্টা করতে হবে অবশ্যই যতটা পারো, যতটা পারা যায় একদম একদম কালকে দেখা যাক পিঠে পুলি খেয়ে যতটা আনন্দ পেতে পারি মরলক সংক্রান্তি Celebrate করবো এইভাবেই আর পারলে please image গুলো send করে দিও ঐগুলো দেখে আমিও enjoy করে নিবো কেমন আচ্ছা তুমি তাহলে ইমেজ দেখেই enjoy করো । হ্যা okay তাহলে কালকে যেটা রয়েছে ভালো ভাবে enjoy করবে। Advance happy মকর সংক্রান্তি কারন এখন অনেক সময় রয়েছে, advenced আর তাহলে কালকে কথা হচ্ছে আচ্ছা ঠিক আছে কালকে পিঠে পুলি করে আগে তোমাকে ছবি পাঠাবো তারপর খাবো ঠিক আছে okey okay চলো শুনে ভালো লাগলো এইটা শুনে ভালো লাগলো যে তুমি আগে তুলে আমাকে send করবে তারপর নিজেরা খাবে thanks চলো কালকে আবার কথা হচ্ছে okay তাই বাহ বন্ধুদের জন্য একটু সময় বের করো ফোন টা recived করো কথা হবে কি হবে enjoy করলে কি কি করলে কথা হবে আবার কেমন চলো, okay চলো bye ভালো থেকো হ্যাঁ ভাই কি বলছিলিস আহ তুই তো চলে গেলি, তোকে তো বলতে বলতেই বলছিলাম যে ওখানে গিয়ে ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করছিলাম আমরা খাওয়া দাওয়া করলাম কিন্তু ওখানে অনেক enjoy কি বলছে তোমাকে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 আমরা তো কাজ করব না ভেবে নিয়েছি হ্যাঁ আর আজ এত মানে এত খাটা কেটেছে আগে থেকে তো এবার কাজ আর করবই না হিসাবে সেই ইতেই ইরাদাতেই আছি যে হ্যাঁ আজকে কাজ করবো না কিন্তু সেই তাও বারে বারে ডেকেই যাচ্ছে তাও গেলাম যেগুলা মনে হয় ধুয়েছে সেগুলা সেগুলো একটু নিয়ে চলে এলাম আর এই কাজই করেছিলাম তারপরে তো তোমার ওখানে মানে সব ওরা মাছ ধরছিল যেগুলো ওখানে আমাদের sir রা ছিল তারা মাছ ধরছিল মাছ তো সারাদিন পাইনি ওখানে বসে বসে সারাদিন কাটিয়ে দিল। ওরা সবাই মানে যেগুলো সব রান্না করা ছিল রান্না রান্নায় যেগুলো করেছিল বাসনপত্র ওগুলো নানীদের বাড়ির সব পাঠিয়ে দেওয়া হল ও মানে মানে এখানে যাই হোক তোকে আর অতটা কষ্ট করতে হয়নি but enjoy টা করেছি সেখানে আর আগের গুলো যে ধর তুই মানে কষ্ট করেছিস সেই হিসাবে ধর এইগুলোতে ধরে কষ্ট করতে হয়নি হ্যাঁ আর but এইটাতে কিন্তু তোকে বলতে গেলে চলে যে তুই অনেক ফাঁকি মেরে দিয়েছিস হ্যাঁ মানে এইটাতে enjoy টা করেছিস but এটা যেহেতু box ছিলনা সেহেতু তুই নাচতে পারিস নি হ্যাঁ আর আগেরগুলোতে ধর box ছিল box থাকতেও তুই ধর না আসতে পারিস নি মানে দুটোই দিক থেকে একই হচ্ছে but এখানে নিশ্চয়ই তুই অনেক করেছিস বা অনেক enjoy করেছিস হ্যাঁ তো যাই হোক এদিকে এদিক থেকে তাও picnic তো ধর minimum মোটামুটি ভালো হয়েছে তাই না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 একটা জিনিস খারাপ ছিল ওখানে মানে অনেক লোক থাকলে আরো ভালো লাগতো কিন্তু কনো লোক ছিল না এই দু চারটে জন ছিল ওরাই picnic করছিল তারপর সবাই তো গেল চলে গেল ওগুলা রান্না থুতে এগুলো থুতে কিন্তু আমরা কতক্ষণ রাতে ছিলাম জানিস আটটা ঐ সাতটা something ছিলাম ওখানে ও না তা ভালো ঠিক আছে তখন ওই দিন ব্যাপারটা নেই তো আমরাও জানি অনেক picnic করেছি জানিস

thirty first night এর picnic টা করলাম তো তোমার ব্যাপারটা হচ্ছে দেখ সব বন্ধুগুলো মিলে বলল যে ভাই চল তোকে কিছু কষ্ট করতে হবে না তুই শুধুই একটু আমাদের সাথে থাকিস বা রাতের বেলায় যদি ধর আমরা কিছু ধোয়া ধুই করি বা কাটাকাটি করি ওগুলো করবি আমি বললাম তো ঠিক আছে আমি মানে ধর আমার একটু শরীর খারাপ ছিল তোরা বলল but কি হল বলতো main last কথা হলো যে মানে box আনতে যাব তখন আমাকে বলল ভাই তুই একটু bike বার কর আমি office থেকে তাড়াতাড়ি চলে এলাম ঠিক আছে আমি এবার ও বলল যে তাহলে box টা মানে একটু যখন যাচ্ছিস তাহলে চল সবাই মিলে যাবো নিয়ে আমি বললাম যে ঠিক আছে চল তো এবার

তো তুই এক কাজ কর তুই ই কর কি বলে box গুলো যেগুলো আছে সেগুলো নিয়ে যায় ওখানে আমি যাচ্ছিলাম বললাম তো ঠিক আছে ওই planning করেই চললাম।

ঠিক আছে আমি এনে দেবো পরে এনে দিচ্ছি বলল না না তোর মামারা আসছে

একটু জিনিস গুলো এনে দে তারপর তুই করবি তুই কি বলে যা কাজ করার করবি আর কিছু জ্বালাবো না তোকে আমি বললাম ঠিক আছে নিয়ে box গুলো box বালাকে বললাম যে তোমরা আগাও ঠিক আছে আমি যাচ্ছি নিয়ে ওরা আগেই ওরা আগালো তারপর আমি ধর আহ বার হলাম ও মানে কিছু করা করাবো না বলে সারাদিন মনে honda আনতে ই করে দিল honda আনা করে নিলো ওটা হয় মানে প্রথমে তো সবাই বলে যে না তোকে কিছু করতে হবে না শুধু টাকাটা দে তাহলে হয়ে যাবে টাকাটা বড় কথা নয় কিন্তু মানে তুই শুধু চল তাহলেই হয়ে যাবে মানে ওটা খাটানোর জন্য বলে আবার শেষ বেলাতে সেই খাটানোতেই হয় মানে কিছু করার নাই না না খাট বোতা কি করে picnic হবে

আমাকে ব্যবস্থা করতে হবে তুই তুই কি কিছু পারবি না তখন আমি বললাম যে দেখ যদি আমার উপায় থাকে যে আমি পাড়ার তাহলে আমি পারতাম। বলছে না ওই রাস্তা দিয়ে আমি এনে দেবো নিয়ে অমি বললাম বললাম তুই আয় তাহলে তারপর তুই বুঝতে পারবি নিয়ে কি হল শুন তারপর ও বলল যে হ্যাঁ আমি আনছি নিয়েও এসে পড়ে নিজেও দেখছে আর ঢুকবে না তখন ও বলছে যে সত্যি ভাই তুই ঠিকই বললি আমি বললাম আমি ঠিকই বলি। তো এবার আলাদা একটা রাস্তা ছিল তো ওই রাস্তা দিয়ে মাঠের রাস্তা দিয়ে আমি ওদিকে নিয়ে পাঠালাম তো তারপর আর কি করবো বল তারপরে ওই আর কি সব honda গুলোকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে আবার সেই ছাদে বসানো তারপর আমার হাতে লাগা আছে তো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 আচ্ছা তোমার কিছু মানে দামি নেই মানে কথা ও নিজেকে বলতে চাইছে আমি সব জানি জানতে যে ওখানে ঢুকবে না বলছে তখনও তো আর মিছে কথা আর বলবে না যে না ঢুকবে না ঢুকবে না বলেই তুমি বলেছ আর ও ভাবছে যে হ্যাঁ আমি ঢুকিয়ে দেবো তো ওগুলো ঠিক না হবে না যখন বলছে তখন সেই অন্য রাস্তা তে যখন যাওয়া যাবে তখন তো ঠিক অন্য জায়গা দিয়ে যাওয়াই ভালো হ্যাঁ ওটাই মানে তাহলে কি বলতো অতটা আমাদের time নষ্ট হতোনা ধর মানে ও আমাকে যে কথাগুলো বলল সেগুলো শুনতাম না তো সেই হিসাবেই হল ব্যাপারটা but ও কি করবো বল ওরা যা বলবে তাই তো ধর চলতে হবে না সেই হিসাবে নিয়ে ওই আর কি মানে সব কষ্ট হলো তারপর ধরাবার ওই honda টাকে নিয়ে গিয়ে আবার ওদের ছাদের উপরে তুলতে হলো মানে প্রচুর কষ্ট তারপরে ধর আবার খাওয়া-দাওয়া অন্য বাট খাবার দাবারে আমি ছিলাম না যেহেতু ওটা আমি বলতে পারি যে খাবার দাবার দিকে আমি ওকে কিছু বলেনি ওরা সব রান্না টান্না করেছে ওরাই সব মানে ব্যবস্থা করেছে হ্যাঁ তার জন্য আমি ওই দিকে একটু আরাম পেয়েছিলাম

সেই দিকে দেখেছে যে না থাকার কোন কাজ করাবো না হয়তো সেটা ভেবেছে বা তাছাড়া ধর কি বলতো ওই যে ওই কি করেছে যে তারপর ধর honda দায়িত্বটা পুরোপুরি ধর আমার উপর পড়ে গেছিল তারপর তার lighting লাগালাম এবার ধর একটু enjoy করবে মানে বুঝতেই পারছিস আমি কি কথা বলছি ওরা একটু enjoy করল করার পর তারপর ধর সবাইকে খাওয়া দাওয়া করালাম নিয়ে খাওয়া দাওয়া করালে আমি এবার খাওয়া দাওয়া নিলাম কারণ আমি জানি যে যদি আমি না খাই তাহলে আমি আর্ খেতে পারবো না মানে ওদের আহ মানে যা অত্যাচার হবে বা কিছু হবে তাতে আমি খেতে পারব না তো সেই অনুযায়ী আমি খাওয়া-দাওয়া খেয়ে নিলাম নিয়ে খাওয়া দাওয়া করার পর তারপরে কি বলছিস তা তো বটেই মানে নিজেদের বন্ধু যখন একসঙ্গে হয় বন্ধু সবাই মিলে কাজ করে এইবার আমরা যখন বললাম তোকে যেমন বাচ্চাদের দিকে নিয়ে গেছিলাম এসেছিলাম ভেবেছিলাম তখন তো আর ওদের কিছু বলতে পারিনি আমরা বন্ধুরা তোকে বলেছে যে হ্যাঁ এটা খাইয়ে ওটা করে দে তুই করে দিয়েছিস তো আমরা যদি বলতাম তখন তো আর কেউ এনে দিত না দিয়ে সব আমাদেরকেই করতে হয়েছে কিন্তু দিয়ে তুই তুই মানে তোর যখন বয়সে একই বয়সের friend হচ্ছি তখন তাদের করতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটাই মানে ধরে একই বয়সে ছিলাম তো সব এবার দু তিনজন ভাই ছিল ঠিক আছে তো তাও তো ওদের দিয়ে তো ধরার কাজ করানো যায় না but ওরা অনেক help করেছিল আমাদেরকে light গুলো তুলে দেয়াতে বা ধর light গুলো লাগাতে প্রচুর help করেছিল। তো সেই অনুযায়ী ধর আমরা মানে ধর অনেক support পেয়েছিলাম অতএত ভারি honda ওই ওপরে তোমরা তারপরে ধর কি বলতো box ভালো ভালো বা ছিল না কারণ টা বাধা ছিল না সেই হিসাবে অনুযায়ী ধরার অবস্থা খারাপ হয়ে গেছিল আমাদের নিয়ে আবার তো ধরে এরা তো ধর ঝামেলা করছিল box operator এসেছিল তার সঙ্গে নিয়ে ওই আর কি যাই হোক একটু ঝামেলা ওগুলো আটকাচ্ছিল যে আমি ভালো করে প্রথম দিকে ধর্ enjoy করেছি তারপর enjoy করতে পারিনি তারপর খাওয়া দাওয়া করে আবার সব ঘুমিয়ে গেল আবার ধরে আমার সারারাত ঘুম হয়নি জেগেছিলাম তা তো বটেই কারণ কেউ যদি নিজে থেকেই help করতে চান তাহলে তোমার দুটো দাদা ছিল ওরা help করেছে ওটা মানে help যদি কেউ করতে চায় তাহলে ওটা ভালো। কারণ দাদা আমাদেরকে তো কেউ help করতে তো আমরা তো মানা করতাম না help করলে করলে ঠিক আছে কিন্তু যদি ওরা কিছু না করতো তখন তুমি তো কিছু বলতে পারতে না তোমাদের যেহেতু তোমাদের দাদা হচ্ছে বড় হিসাবে সেই হিসাবে কিছু বলতে পারতে না যে না তোমাদেরকে করতে হবে ওরা করেছে বলেই তোমাদের মানে করে নিয়েছো তোমরা যদি ওরা না করতো তো সেটা তো আর করানো যেতোনা

ধর সবই ঠিক আছে but ওই সেই আজ যে আমি সেদিন ঘুমাতে পারিনি তারপরের দিন আবার ধর সকাল বেলায় উঠে picnic সবগুলোকে ধর গুলোকে আবার তুলে দিয়ে আবার honda মালিক আছে মানে

চাপানো দিয়ে দিয়ে আসা তুমি ওগুলো করে আবার তার বাসন টাসন গুলো পুরাই মাজলো তখন আমাকে মাজতে দেয়নি কারণ ধর আমি সারারাত যেহেতু জেগে ছিলাম সে তো ওদেরকে বলে আমি ওরা বলল না ঠিক আছে আমি মেজে দিচ্ছি নিয়ে সেগুলো ধর মাজা মেঝে পরে আবার ধর ওগুলো আহ ওগুল ওরা ধর বলল আবার পাশের বাড়ির একটা লোক ছিল যে ভালো সে আবার আমাদেরকে এসে চা জল দিয়ে গেল আবার চার জল খেলাম নিয়ে চা জল খেয়ে আমি এবার উঠলাম নিয়ে উঠে পড়ে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 ওহ আমাদের তো মনে হচ্ছে honda বাজেনি বলে জামেলা হৈছে তো ওটা স্বাভাবিক কারণ honda যদি না বাজে তো সবাড়ির টাকা দিয়ে honda এনে যদি honda না বাজে তখনতো ওটা মানে বেকার হয় যাচ্ছে না কারণ ধরো তোমার যদি একটু ছোট honda আনতে সেই হিসাবে ওটা যদি বাজতো ধরো একটা ছোট honda ছোট sound আর honda এ যদি ওই বোরো honda বাজে সবাড়ির রাগ হবে যে আমরা বোরো honda নিয়ে এলাম তাও সেই ছোট honda সমানে বাজছে তো সেই হিসাবে সবাড়ি রাগ হওয়াটা স্বাভাবিক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 এটা কোনো ব্যাপারনাই কারণ না বাজতেই পারে কারণ ঠিক ছিলোনা যখন মানে ঠিক করে পারেনি মনেহয় speaker এর কিছু ছিল কিন্তু রাগটা স্বাভাবিক সবাই রাগ করবেই তুমি বাঁজাওনি যখন তখনতো রাগ হবে সবাড়ির হ্যাঁ ওটাই তাইজন্য ধরে এরা একটু রেগে গেছিলো নিয়ে আবার কি করি বল সব মানে কি বলবো সব মাথা গরম ছেলে আবার ওদের ধরে তুলেনিয়ে গেলাম তুলেনিয়ে গিয়ে সব কোটাকে শুয়ালাম হ্যাঁ যে ভাই রাগ করতে হয়না চল চল চল দেখছি বলছে পয়সা দিবোনা আমি বললাম ঠিক আছে পয়সা দিতে হবেনা চল হ্যাঁ তো এখন তো তুই চল তুই ঘুমাবিগা নিয়ে ওই হলো নিয়ে হওয়ার পর ওই ব্যাপারটা মিটলো নিয়ে আবার ধর সকাল বেলায় এসেপড়ে বাড়িতে ঘুমাতে পারিনি আবার ধরে ই গেছিলাম বীরচন্দ্র পুর গেছিলাম বিরচন্দ্রপুর চিনিস তো হ্যাঁ হ্যাঁ চিনি হ্যাঁ তো ওখানে গেছিলাম নিয়ে ওখানে গিয়ে আবার সারাদিন মানে মামা আসছিলো মানে মামা picnic করতে আসছিলো আবার মামাকে বললাম যে না মামা picnic তা ধরো হবেনা বন্ধু গুলো আছে সব আবার বন্ধু গুলোর মধ্যে তো ধরো তোমাকে ঢোকানো যাবেনা ও বললো যে না না ঠিকই আছে আমি just এলাম গুরতে তা ভালো নিয়ে ধরে মামাকে নিয়ে তো ঘুরতে হবে কোথাও নিয়ে আমরা আবার বিরচন্দ্রপুর গেছিলাম ওখানেই ধরে picnic এর ব্যবস্থা করবো বা খাওয়া দেওয়ার ব্যবস্থা করবো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

আবার অন্য দিন কথা বলবো তোমার সঙ্গে একটু কাজ আছে আমার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 হ্যাঁ আবার তোমাকে phone করবো কি বা তোমাকে একটু পরেই phone করছি আমার কাজ টা হয়ে গেলেই একটু এখুন একটু খানিক বেস্ত আছি রাখছি হ্যাঁ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

দুর্গাপুজো - দুর্গাপুজো হিন্দুদের একটা মহোৎসব। আমাদের দুর্গাপূজোই বাঙালির আবেগ। যেটা আমাদের বাঙালি সারাবছর ধরে অপেক্ষা করে থাকে এই দুর্গাপুজোর জন্য। যেখানে আবেগ ভালোবাসা সবটাই মিলে মিশে থাকে। বাচ্চারা নতুন জামা কাপড় কেনার জন্য অপেক্ষায় থাকে যে নতুন নতুন জামা কাপড় কিনবে, ঘুরতে যাবে আর মা-বাবারা সারাবছর ধরে সেই যোগান দেওয়ার জন্য কষ্ট কোরে যায় এবং সেই ক'টা দিন, পুজোর ক'টা দিন তারাও আনন্দে কাটায় এবং নানারকম রঙে মন ভরে যায়।

পিসিরা, পিসেমশাইরা, মেসো, মাসি, দিদা, আমার শশুর বাড়ির লোকজন। সবাই আমরা একসঙ্গে সেখানে খুব মজা করি। যেখানে একজায়গায় যখন এতজন একসঙ্গে হই তখন একটা আলাদাই আমেজ আমাদের মধ্যে কাজ করে। সবাই মিলে ঘুরতে যাই, ঠাকুর দেখতে বেরোই বাইরে যাই, কলকাতায় দুর্গাপুজো দেখতে যাই, নানা জায়গায় যেখানে যেখানে বড়ো বড়ো pandal হয়, যেগুলো নাম করা এবং যেগুলো prize পাচ্ছে, বড়ো বড়ো pandal হয়েছে সেই সব আকর্ষণীয় প্যান্ডেল গুলো দেখতেই আমরা বেরিয়ে পরি সেই উদ্দেশ্যে। অতজন একসঙ্গে যেতে পারলেও বাড়িতে কিন্তু মা, দিদা, দাদু থেকেই যায়।

কিন্তু তাই বলে তো আর তাদেরকে বাড়িতে রেখে দেওয়া যায় না! সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়ি তাদেরকে নিয়ে ঘুরতে এবং পুরো আমাদের এলাকার সমস্ত ঠাকুর আমরা ঘুরে দেখি। সারারাত outing এ যাই সারারাত আমরা ঘুরি। নানা রকম pandal এ যাই pandal এর সামনে হৈ-হুল্লোড়, বাজনা, নাচ-গান। এই পুজোটাই তো আমাদের কাছে সব কিছু। মায়ের সাথে একসাথে আসে মা লক্ষ্মী, দূর্গা এবং সরস্বতী, গণেশ, কার্তিক এবং তাদের বাহনেরা। পুজো হতে থাকে সারাক্ষণ আর সামনেই চলতে থাকে নানা রকম অনুষ্ঠান এবং খেলাধুলা নানা রকম প্রতিযোগিতা সবাই সা~ মণ্ডপের সামনে বসে থাকে। যেখানেই যেটা হয়তো সারাবছর সবাই একসঙ্গে হয়ে যেই গল্পটা করা যায় না সেটা এই পুজোর সময়টা অন্ততপক্ষে সবাই একসঙ্গে হয়ে সবরকম গল্প হয়। এবং এখানে কোনো রকম জাতি, ধর্ম এগুলো কোনো ব্যাপার নয়, সেখানে সবাই এক। দুর্গাপুজোতে আমরা প্রত্যেককেই সবাই আনন্দ করতে পারি। মুসলিম, হিন্দু এখানে কোনো ধর্মই যেন আলাদা হয় না। সবাই ঘুরতে বেরিয়ে পড়ি, pandal দেখতে বেরিয়ে পড়ি এবং পুজোয় সব থেকে আনন্দের লাগে অষ্টমীর দিন উপোস করে যেই পুজোটা আমরা করি। সকাল সকাল স্নান সেরে, শাড়ি পরে ছেলেরা পাঞ্জাবি পরে চলে যায় মণ্ডপে পুজোর জন্য যেয়ে অষ্টমীর দিন সকাল সকাল উপোস কোরে মায়ের পুজো দেব ভোরে। মণ্ডপে যাওয়ার পর ব্রাহ্মণ ওদিকে মন্ত্র পড়তে থাকে এবং পাড়ার সবাই সেখানে বসে গল্প করতে থাকে একে ওপরের সুখ দুঃখের গল্প, আনন্দ, মজা, কাকে কেমন লাগছে, কে কি পরে সেজেছে, কে এসেছে এইসব নিয়েই নানারকম গল্প চলতে থাকে। এবং তারপরেই আসে যখন অঞ্জলীর পালা, সবাই অঞ্জলি দিতে যেন line পড়ে যায়। অঞ্জলি দেওয়ার পর কিছু মানুষ আরো যেন পরে দেরি করে আসছে দেখেও ব্রাহ্মণ কিন্তু রাগ করে না, সে কিন্তু বসেই থাকে যে যারা যারা আসবে সবাই যেন অঞ্জলিটা দিতে পারে। আমাদের পাড়ার মণ্ডপে তো চারিদিক থেকে লোক আসে সেই মণ্ডপে পুজো দেওয়ার জন্য। আমাদের এখানে হঠাৎই পুজোটা শুরু হয় তাই সেখানের মায়ের নাম হঠাৎ দূর্গা। এখানে সমস্ত লোকেরা, মেয়েরা সবাই এসে পুজো দেয় এবং পুজো দেওয়ার পরে ভোগের জন্য দাঁড়িয়ে থাকে। পুজোর প্রসাদ নেয় এবং তারপরেই সব ছেলে-মেয়েরা, মা-বোনেরা এবং স্বামী-স্ত্রী সকলেই বেরিয়ে যায় ঘুরতে আর সবথেকে বড়ো কথা এই অষ্টমীর দিন বাড়িতে একটু লুচি আলুর দম না হলে যেন ঠিক জমে না। তো অষ্টমীর দিন মানেই বাড়িতে একটু লুচি হয়। তো লুচি আলুরদম খেয়েই সবাই ঘুরতে বেরিয়ে যায়। আমাদের বাড়ির family টা খুবই বড়ো এবং সবার মধ্যেই যেন সেই ভালোবাসাটা রয়েছে। হয়তো এরকম সম্পর্ক সব পরিবারেই থাকা দরকার। কিন্তু এখনকার দিনে সেটা আর দেখতে পাওয়া যায় না। কিন্তু সে যাই হোক না কেন এই পুজোর সময়টা কিন্তু সবাই মিলে মিশে একাকার হয়ে যায়। না থাকে কোনো অজুহাত, না থাকে অভিযোগ, না থাকে রাগ সবাই যেন শুধু ভালোবাসার আমেজে নেচে ওঠে। সবাই আমরা যাই আবারো ঠাকুর দেখতে এবং এই করতে করতেই যেন পাঁচটা দিন চলে যায়। তার মধ্যেই মনে অনেক জমে কষ্ট কিন্তু এর সাথে সাথেই যে আমরা আবারো অপেক্ষা করতে শুরু করি মা দুর্গার। তবে এতো তাড়াতড়ি কি শেষ করে দেব? না, এখনো আরো অনেক কিছুই রয়েছে। অষ্টমীর রাত, নবমীর সারাদিন এবং দশমী তো অষ্টমীর রাতে সবাই যেন নানা রকম প্রতিযোগিতায় লিপ্ত থাকে, মণ্ডপে কিছু ছেলে মেয়েরা থাকে যারা কী প্রতিযোগিতা হবে, কী খেলা হবে, কী নাচ হবে, কী গান হবে এই সব যেন list ই করতে থাকে। list করার সময় অনেকেই আসে নাম দিতে এবং সন্ধ্যেবেলায় সেই তোড়জোড় শুরু হয় প্রতিযোগিতার তখন কিছু যারা সুন্দর সুন্দর নাচ করতে পারে, যারা সুন্দর সুন্দর কবিতা বলতে পারে, গান করতে পারে সবাই সেই গুলো যেন আনন্দে উপভোগ করে। এবং তারপরে হয় নানা রকম মজার মজার খেলা এবং খেলা হওয়ার পরে তারপরে শুরু হয় সবার জন্য একটা আমেজের নৃত্য, নাচ যেখানে কোনো রকম নৃত্যের প্রয়োজন হয় না যে আমি নৃত্য শিখেছি, আমি নাচতে পারি, আমি নাচ জানি এরকমের কোন প্রয়োজন হয় না। বুড়ো থেকে শুরু করে ছুঁড়ি সবাই বাচ্চা সবাই আমরা সেই যেন নাচে মেতে উঠি। নানা রকম গান বাজতে থাকে এবং সেই গানের তালে তালেই সবাই মেতে উঠি। কোনোরকম নাচের প্রশিক্ষণ নিতে লাগে না সেই জন্যে এটা যেন মন থেকেই বেরিয়ে আসছে সেই নাচ। তারপরেই চলে আসে নবমী। নবমী মানেই তো সবাই কাছে মাংস ভাত তো চাই। তো নবমীর দিন সবার বাড়িতে হয় নানা রকম মাংস, ভাত এবং বিরিয়ানি, পোলাও নানা রকম রান্না। এইসব হতে থাকে। হওয়ার পর মা দিদারা যখন এই সমস্ত রান্না বান্না করে তখন যেন পুরো ঘরটা মোই মোই করে ওঠে এতো সুন্দর গন্ধে। সেই গন্ধেই যেন অর্ধ ভোজন হয়ে যায়। তো সেই দিনের রান্নাটা এবং খাওয়াটা যেন পুরো জমে যায়। তো তারপরেই আবারো পুজো মানে কি আর ঘরে থাকা যায়? পুজো মানেই ঘুরতে যাওয়া। সব সময় ঘুরে বেড়ানো। আর এই যে দশটা দিন,

এই করেই কেটে যায় এই পুজোর দিন গুলো। আনন্দে আত্মহারা হয়ে ওঠে সবাই। তারপরেই চলে আসে দশমী। দশমী যেন একটা মন কাঁদিয়ে দিয়ে যায়, প্রত্যেকের মন যেন কাঁদিয়ে দিয়ে যায়। চোখে জল তো চলেই আসে যখন মা দুর্গার দিকে তাকিয়ে থেকে যখন তাকে বরণ করা হয়, মাথায় সিঁদুর দেওয়া হয়, সাজিয়ে দেওয়া হয়, মুখে সন্দেশ দেওয়া হয়। তখনই যেন মনটা ভেতর থেকে কেমন কেঁদে ওঠে, যে মা চলে যাচ্ছে। তো সকাল বেলায় সবাই স্নান সেরে, বরণডালা সাজিয়ে তাতে পান, সুপুরি উহ প্রদীপ, সিঁদুর, প্রসাদ নিয়ে যেন সবাই ready যাবে মাকে ভাসান দিতে, মায়ের বরণ করতে। কিন্তু তাতে কি সবাই খুশি হয়?

কারো কোনো সময় নেই, কেউ কারো সাথে মিশতে পারবে না, কথা বলতে পারবে না। আবারো অপেক্ষা আবার এই এক বছরের। তো এই যে ভাসানের সময় বরণ এই বরণের সময়টি খুবই খুবই খুবই মনে কষ্ট এনে দেয়। তারপেরই হয় মায়ের ভাসান এবং মায়ের ভাসানের পর হয় রাতে প্রশ্চায়ন। মজার মজার আহ lighting এরকম ভাবেই হয়ে যায় মায়ের বিদায়রঞ্জন। এর পরেই দেখতে পাই যে বাড়িতে সবাই এসে, বাড়িতে একরকম যেটাকে বলে সিঁদুর দান করা হয় প্রত্যেকে প্রতেক্যের মুখে সিঁদুর মাখায়, সিঁথিতে সিঁদুর দেয়। স্বামীরা স্ত্রীয়ের গালে সিঁদুর মাখিয়ে দেয়। সব স্ত্রী বৌরা মিলে সিঁদুর খেলা করে। এবং তার পরেই রাতের বেলা উহ শো~ শাশুড়ি বৌমাদের, বৌমা শাশুড়িদের এবং যারা বিবাহিত তাদেরকে সিঁদুর, আলতা দিতে হয়। এবং বাড়িতে, আমাদের বাড়িতে তো রাতের বেলায় বসে